আর ট্রলি নিয়ে যাচ্ছে অনেক মানুষরা।

সাজানো রয়েছে পেট্রোল পাম্পটিতে অনেক মানুষ এখানে ভিড় করে লাইন ধরে।

অটো রয়েছে এই বিদ্যালয়টি সবটাই সাদা রঙ করা।

এটা একটি মসজিদের ছবি এখানে--

লাইট লাগানো রয়েছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর একটি জায়গা।

কুন্তলা মার্কেটের একটি দোকানের ছবি।

ঘরের রংটি খুবই সুন্দর সাদা কালারের।

ফেলে এখানে দাঁড়িয়ে আছে একটি লাল রঙের বালতিও রাখা।

খুব বড়ো সাদা রঙের একটি বিল্ডিং পাশেই--

এটি একটি খাওয়ার দোকান একটি লোক এখানে পেছন ফিরে দাঁড়িয়ে আছে।

একটু সামনেই একটি টেবিল কাঁচের।

গ্লাস লাগানো রয়েছে সেখানে একটি পিলারও রয়েছে সবুজ রঙের।

এখানে একটি নির্মাণ ক্ষেত্র দেখা যাচ্ছে এটি কোনো বাড়ি নির্মাণ ক্ষেত্রে--

ওই লোকটি পাইপ ধরে রেখেছেন যিনি উপরে আছেন এবং নিচে লোকটি দাঁড়িয়ে আছে।

সাইডে আরো অনেকগুলি মাছ পরে আছে একটি বোতল ও একটি--

এটি একটি ছোট এবং নোংরা দোকান দেখে বোঝা যাচ্ছে।

পিছনে একটি বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি এবং উপরে একটি ফ্যান রয়েছে।